এবং বিল্ডিং -টি অনেক সুন্দর কাজ করা দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা নকশা করা ।

দাড়িয়ে আছে দেখতে পাওয়া যাচ্ছে। অনেক জল ও দেখতে পাওয়া যাচ্ছে।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি একটা মন্দিরের দৃশ্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে লক্ষ্মী নারায়ণ--

লোককে দেখতে পাওয়া যাচ্ছে মুসলিম ভাই কেও দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশে কিছু গাছপালা দেখতে পাওয়া যা --

একটি বাস স্ট্যান্ড -এর দৃশ্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে । যেখানে সারি সারি অনেক বাস দেখতে পাওয়া যাচ্ছে।

দেখতে লাগছে নিচে কিছু খেলার ব্যাট দেখতে পাওয়া যাচ্ছে রয়েছে।

পর্দা লাগানো আছে নিচে কিছু মেশিন পত্র দেখতে পাওয়া যাচ্ছে।

আসেপাশে কিছু গাছ পালা দেখতে পাওয়া যাচ্ --